এবং দুই একটি ল্যাম্পপোস্টে -কে দেখতে পাচ্ছি লাগানো আছে এবং কিছু বড় গাছ ছোট গাছ দেখতে পাচ্ছি। গাছগুলোতে রং করানো আছে এবং পাশে একটি ছোট্ট রেল লাইন দেখতে পাচ্ছি।

এবং বিল্ডিং - এর চারপাশে আমরা কিছু ছোট ও বড় গাছকে দেখতে পাচ্ছি | এবং একটি গাড়ি কেউ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে | ও জায়গাটি একটি ওয়াল দিয়ে ঘেরা আছে ।

এইযে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে বাড়ির ছাদের উপর আমরা দুইটি চেয়ার দেখতে পাচ্ছি।

এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটিতে দেখা যাচ্ছে তিনটি বিল্ডিং আছে।

গাছগুলি বিভিন্ন ধরনের রং করানো আছে এবং আশেপাশেও অনেক গাছ আমরা লক্ষ্য করতে পারছি।